লিমিটেড বলে লেখা রয়েছে এবং বিল্ডিঙের সামনে একটি রাস্তা রয়েছে। রাস্তার পাশে অনেক মানুষজন চলাফেরা করছে এবং সেখানে একটি ট্যাক্সি দাঁড় করানো আছে ।

একটি গেট রয়েছে গেট টি লোহার তৈরি গেট এর সামনে দিকে কয়েকটি সিঁড়ি রয়েছে সিড়ির বাদিকে একটি ছোটো গাছ দেখা--

সেখানে অনেক মানুষজন দেখা যাচ্ছে। সমুদ্রর পাড়ে কয়েকটি বোট রয়েছে।

এ-একটি কলেজের বাইরের দৃশ্য দেখানো হয়েছে যেখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়ে--

এই বড়ো মাঠের দৃশ্য দেখানো হয়েছে ।

গেট -এর সামনে দু জন লোক কথা বলছে।